পার্কিং এরিয়া সামনে সম্ভবত একটা খোলা মাঠ রয়েছে। এদিকে দেখা যাচ্ছে কয়েকটা গাড়ি দাঁড় করানো আছে কয়েকটা বাইক আছে হয়তো পার্কিং জোন এটা। আর ওইদিকে সম্ভবত পার্ক কি খোলা একটা মাঠ হবে।

একটা লোক রয়েছে দেখা যা--

টেবিল কটা দেখা যাচ্ছে।

দেখে তো মনে হচ্ছে খুব ভালো।

চা কফি এসবই হয়তো পাওয়া যায় সম্ভবত অনেককিছুই।

হয়তো-ও অনেকজনে আবার ঘুরতেও আসছে একটা নৌকায় দেখা যাচ্ছে কয়েক জন কে।